এখানে একটা গার্ডেন দেখাচ্ছে। গার্ডেন -এর ধারে উম ঘর দেখাচ্ছে। ঘরটা মসজিদ লাগছে এখানে গম্বজ তো ঐখানে গম্বজ এ ।

চোঙ্গা লাগা আছে চোঙ্গা লাগা আছে ধারে উম গাছ নারিয়েলের গাছ দেখাচ্ছে।

এথায় একটা বিল্ডিং বানচ্ছেবিল্ডিং টা তিন মঞ্জিলার থাকে । ঐখানে আওয়ার যাওয়ার স চড়বার জন্য সিঁড়ি থাকে । এথায় ধারে ধারে শান্ত মহল দেখাচ্ছে ।

তা উম ব ওথায় দেখতে নিয়ে সিন্ টা শান্ত মহল দেখাচ্ছেগাছ ব্রীজ লাগা আছে আশমান তো আশমানি রঙের দেখাচ্ছে ।দেখতে নিয়ে সবেই তো ভালো দেখাচ্ছে ।